নীল কালার এবং পিছনে কয়েকটি গাছ দেখা যাচ্ছে।

এবং পিছনে একটি নীল কালার -এর বড় বিল্ডিং রয়েছে।

কতগুলি মোটরবাইক এবং ইস্কুটি রয়েছে এবং কয়েকগুলো গাছও দেখা যাচ্ছে।

অপটিক্স এবং শোরুম -টির সামনে একটি মোটরসাইকেল থাকতে দেখা যাচ্ছে।

এবং শোরুমটির ভেতরে নানারকম মোটরসাইকেল রাখা রয়েছে এবং শোরুম - টির উপরে ব্যানার - টি রয়েছে যার রং হচ্ছে নীল।

এই চিত্রটিতে একটি মুদিখানার দোকান দেখা যাচ্ছে এবং দোকানটির ভেতরে একটি লোককে দেখা যাচ্ছে।

বন্ধ রয়েছে এবং পার্ক - এর ভেতরে নানা ধরণের ফুলের গাছ দেখা যাচ্ছে।